ঘরের ভিতরে একজন লোক শুয়ে রয়েছে।

এই দোকানটি হল একটি হার্ডওয়ারের দোকান এখানে অনেক ধরনের কার্পেট রাঙ্গ--

এইজন্য রড মিস্ত্রিরা রড এবং বিচিয়ারা বিচিয়ে দিসে।

ছাত্রছাত্রী রয়েছে এবং স্যার ম্যাডাম -ও রয়েছে।

উঠোনের পাশে দুজন লোক হেঁটে যাচ্ছে।

এবং দুইটি ফ্ল্যাগও দেখা যাচ্ছে।

বাইরে সাইনবোর্ডে লেখা আছে ওয়েলকাম ইওর ড্রিম ।

এবং অনেক ক্যামেরাম্যানও রয়েচে এই অনুষ্ঠানটি মধ্যে তিন তিনটি স্ট্যান্ড রয়েচে।

এখানে একটি কৃষি জমি দেখা যাচ্ছে।

ফটো তুলছে একজন পোজ দিচ্ছে খুব সুন্দর পোজ হচ্ছে।

এবং ক্লাসরুম -টি খুবই সুন্দর দেখতে এবং ক্লাসরুম -এর ভিতরে অনেকগুলি জানালাও রয়েছে জানালার উপরে পর পর্দাও রয়েছে এবং ভেন্টিলেটর -ও রয়েছে এবং ক্লাসরুম -এর ভিতরে --

কারেন্টেরও ব্যবস্থা রয়েছে এখানে এই দৃশ্যটি দেখে অনেক সুন্দর লাগছে।

এবং এই দুকানের ভিতরে অনেকগুলো লাইটও লাইটও জ্বালানো আছে সেখানে একটি পিয়ানো রয়েছে।

এখানে একটি নদী দেখা যা--

এখানে একটি ইনস্টিটিউশন রয়েছে এই ইনস্টিটিউশটির নাম হল ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম লার্নিং ।

আর একজন লোক উম বাইক নিয়ে দাঁড়িয়ে সেই দোকানটিকে দেখছে।

দোকানের উপর একটি সাইনবোর্ডও রয়েছে দোকান সাইনবোর্ডে লেখা রয়েছে প্রয়োজনী--

এখানে একটি রাষ্ট্রীয় স্বাইস্থ্য অভিযান দেখা যাচ্ছে এই--

এর মধ্যে সাইনবোর্ডে লেখা রয়েছে প্রধানমন্ত্রী রাষ্ট্রিয় ডায়লাসিস পো প্রকল্প।

কিছু জিনিস খাচ্ছে এখানে একটি চেয়ারও রয়েছে এই কুকুরটি দেখে দুটি কুকুর দেখতে সুন্দর।

সুন্দর লাগছে আমার কাছে দুটো কুকুর দেখতে।

এবং এটি দুটি সাইকেলও দেখা যাচ্ছে।

এবং অনেক ধরনের মাছও আছে।

ইম অনেক ধরনের মাছও রয়েছে এখানে সামোনে কয়েকটি কাপড়ও রয়েছে উপরে।

আরেকটি দুকান দেখা যাচ্ছে দোকানটির নাম হল সাধা পার্লার ।

নাম্বারপ্লেটে আঃ ডাবলু_বি লেখা ওয়েস্ট বেঙ্গল ।

একানে অনেক ধরনের জিনিস রয়েছে।